কি অবস্থা মদন, কি খবর?

এই তো মোটামুটি চলতেসে। তোর কি অবস্থা? এই চলছে মোটামুটি। খুব একটা ভালো নেই। শহর অঞ্চলে থাকি । বুঝিসই তো এখনকার রাজনৈতিক অবস্থা রাজনৈতিক পরিস্থিতি। বাংলাদেশের politics এর যে অবস্থা। তো সব মিলাইয়া আর কি খুব একটা ভালোও নেই আবার আছি মোটামুটি। কারণ দেখা হচ্ছে যে বর্তমানে যে জায়গাতে আমি থাকি এ জাগায় রাজনীতির প্রভাবটা অনেক বেশি আর কি।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 তোদের এলাকায় রাজনিতিকের অবস্থা কেমন? আমার এলাকায় রাজনীতি তো আরও খারাপ। শুধু রাজনীতি মানে এখন চোর চোট্টা। আমাদের এখানে এক মেম্বারের কথাই বলি।

আমার এলাকার member যেটা আছে আগে এক কথায় ডাকাত ছিল। তাকে ধরে ধরে এলাকার মানুষ ভালো করার জন্য আর কি member, বানাইছে তারপর। যদি ওকে কেউ ভোট কেন্দ্রে যায় তাহলে তার বাসায় চুরি হয়ে যায়। এলাকায় এরকম ভাবে চুরি হয়ে ভোটের আগে। তার চুরি হলে বুঝতে পারবে আবার চুরি হয়তোবা বারিসে। তাকে ভোট দিলে আবার ভালো হয়া যাবে। আর ভোট গেলে, দিলে আবার পাঁচ বছর চুরি চুট্টা হবেনা কিন্তু।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 হম বুঝতে পারসি। আসলে সব জায়গাতেই এরকম হয়ে গেসে। বর্তমান বাংলাদেশের অবস্থাটাই এরকম। পরিবেশটাকে প্রথম বলতে গেলা। এখন দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশের যে রাজনীতির যা অবস্থা। এইটা আলোচনা করলে বিশদ একটা আলোচনা হয়। তো আমি কয়েকটি বিষয় তোকে উপস্থাপন করব সে বিষয়গুলো সম্পর্কে তোকে অবগত করসি। বিষয় হল যে বর্তমানে রাজনীতির যে অবস্থা বর্তমানে বাংলাদেশের প্রথম কথাই হল বর্তমান বাংলাদেশের হম যে মানুষের যে মৌলিক অধিকার উম সেটাই হরণ করা হচ্ছে। আসলে বাংলাদেশ তো একটি গণতান্ত্রিক দেশ। আহ গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে এখানে গনতন্ত্র মানে প্রতিষ্ঠা হচ্ছে না। কারণ আহ গনতন্ত্রের মধ্যে কি পরে, মানুষের মৌলিক অধিকার আহ সঠিক ভাবে বাস্তবায়ন করা। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে গণতন্ত্র, গণতান্ত্রিক একটা দেশ- এই নামে পরিচিত হলেও আহ মানুষের মৌলিক অধিকারের যেইটা উম বাকস্বাধীনতা, মানুষের প্রথমতই বাকস্বাধীনতা, কথা বলার স্বাধীনতা যেইটা সাধারণত আমরা বুঝি। তো এটাই কিন্তু হরণ করে নিয়েছে। আবার দেখা যাচ্ছে মানুষের ভোটাধিকার। গনতন্ত্রের মূল ভিত্তি হল ভোটাধিকার। এই ভোটাধিকারটা হরণ করে নেওয়া হইসে। উম মানে একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করসে বর্তমান সরকার। এরকম একটা পরিবেশের মধ্যে আহ বর্তমান বাংলাদেশ চলতেছে। আহ Suppose এ সম্পর্কে যদি বলি দেখা হচ্ছে ভোটের সময় আসলে উম বর্তমান রাজনীতির অবস্থা। এটা বিবেচনা করলে দেখা যাচ্ছে যে ভোট আর দেওয়াই লাগসে না। automatic ভোট হয়ে যাচ্ছে রাতের আধারে বা automaticballot বাক্স মানে ভোট হয়ে যাচ্ছে। আবার বাংলাদেশ তো digitalisation দেশ হিসেবে পরিচিত হয়ে গেসে বিশ্বের বাজারে। তো এই কারণে দেখা যাচ্ছে যে আহ তাঁরা বিভিন্ন ভাবে চুরির মাধ্যম গুলা আরও বেশি ভাবে বড় ভাবে উপস্থাপন করতে পারছে। আহ যেমন ভাবে EVM এ ভোট পদ্ধতি আর কি।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 তুই যেটাতেই ভোট দিস যে প্রতীকে দেখা যাচ্ছে মানে সরকার দলীয় প্রতীকে ভোট automatically চলে যাচ্ছে। এটা একটা চুরির বড় মাধ্যম।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

ইয়েতে ভোট দিয়ে নিচ্ছে তাদের ইচ্ছা স্বাধীন ভাবে। তো মানুষ তো গনতান্ত্রিকের দেশ। তো এই কারণে তাঁরা ভোটাধিকারও ঠিক মত বাস্তবায়ন করতে পারছে না। আবার যে বাক স্বাধীনতা, কেউ যদি এটার বিরুদ্ধে বলতে যায় বা সরকারের যেকোনো একটা কাজ সম্পর্কিত যে সরকারের ভুল হচ্ছে এই কাজটা করা উচিত না বা সরকার বিরোধী যদি কোনও কথা বলে তাহলে দেখা যাচ্ছে যে তাকে বিভিন্ন মামলা হামলা করে দমিয়ে রাখছে বা বিভিন্ন ভাবে আহ তাকে মানে গুম খুনের মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা করছে। তো মানুষ এখন স্বাধীন ভাবে কোথাও বলতে পারছে না।

আহ দেখা যাচ্ছে সেই news গুলা তাঁরা সঠিক ভাবে প্রচারও করতে পারছে না।

এটাই হল বাংলাদেশের বর্তমান রাজনীতি-এর পরিস্থিতি। তো এইগুলা থেকে আমাদের অবশ্যই পরিত্রান পেতে মানে পাওয়ার জন্য নিজেদের সজাগ থাকা লাগবে। তো তুই কি মনে করিস এই বিষয়গুলা নিয়ে? হ্যাঁ বাংলাদেশে এখন যা অবস্থা চলতেসে এখন যেগুলা মিডিয়াগুলা আছে মিডিয়াগুলা এখন সেসব কথা তুলে ধরতে পারতেসেনা কারণ মিডিয়াগুলি যদি এখন তুলে ধরে সেইগুলা ক্ষেত্রে মিডিয়াই যদি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 সে News টা করসিল। তারপরে কিছুদিন পরে দেখি যে ঐ সাংবাদিকের আর কি মুখ ফুক একবারে মানে ফুলানো, লাল হয়ে গেসে মানে ওকে মারধর করা হইসিল প্রচণ্ড ভাবে। মানে এরকম অবস্থা আর কি। এখন সত্যিটা তুলে আনলা মানে বিপদ হয়ে দাঁড়ায়। বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকম এখন politics চলতেসে। এখন সাধারণত একটা কৃষকদের, কৃষকদের যেগুলো ত্রাণগুলো আসে কোনও দিকে আবার দেবে সার। কৃষকের জন্য দেওয়া আছে একমন করে কৃষকরা হাতে পায় পনের থেকে বিশ কেজি। এরকম। ওখানে একটা ওখানে একটা এরকম একটা রাজনীতির অবস্থা চলতেছে। কিন্তু ঠিক মত ওখানে কেউ কিছু বলতে পারেনা। কৃষকদের এখন কিছু করার নেই। নেওয়াই লাগবে এখন কিছুতো করার নাই আর। বাকিগুলা এখন কিনে আবাদ করা লাগতেসে আর কি। হ্যাঁ, যাই হোক, তোর কথা এগুলা শুনে আমি বুঝলাম আর কি। তো তুই কি এখন কোনও কৃষি জমির ভিতরে বা ওরকম পরিবেশে নাকি? মাঝে মাঝে পাখির গুঞ্জন শোনা যাচ্ছে। আহ Background sound আসছে আর কি! হ্যাঁ। আমি একটা সুন্দর একটা পরিবেশে আছি যেখানে পাখির tone আওয়াজ পাওয়া যাচ্ছে অনেক ভালো লাগছে বিষয়টা। তো এই পরিবেশে থেকে আসলে এই বিষয়ে কথা বলাই মানে একটা মাহাত্ম আছে এই বিষয় কথাগুলার। বলার মাঝখানে। কারণ আমরা যদি রাজনীতিকর কথাগুলা বলি দেখা যাচ্ছে যে বর্তমানে যে দেশের অবস্থা যে দেশের রাজনীতিকর পরিস্থিতি, প্রেক্ষাপট এটা সম্পর্কে দেখা যাচ্ছে আরেকজনের সঙ্গে আলোচনা করতে গেলেও সমস্যার সম্মুখীন হইতে হচ্ছে। তো অবশ্যই এটা নিয়ে আলোচনা করার জন্যে একটা উত্তম জায়গা আমি মনে করি যে নিরিবিলি একটা পরিবেশে রাজনীতিকর পরিস্থিতিগুলা আলাপ আলোচনা করা যেতে পারে। তো তুই যেইখানে আছিস অবশ্যই ভালো আছিস আর দেখা হচ্ছে যে আর সবার সঙ্গে তো সব বিষয়ে সব রকম ভাবে সবসময় কথা বলা যায়না।

তোর সঙ্গে আসলে আলোচনার সাপেক্ষে আমি ভেবে দেখলাম যে এগুলা বিষয় নিয়ে একটু আলোচনা করা উচিত বা আমাদের আহ সমাজটাকে অবগত করা উচিত। তো এইজন্যেই তোর সঙ্গে আরও কথা বলতে চাচ্ছিলাম রাজনীতি নিয়ে। তো দেখ এখন বাংলাদেশের যে রাজনীতি হম আমি তুই যে topic, টা বললি আর কি আহ যে সরকারের অনুদান বিভিন্ন ধরনের অনুদান আসে। আহ সেটা কৃষক হোক এক কথায় গরীব দুখিদের মাঝেই কিন্তু আসে। কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের যে আমলা মন্ত্রী এঁরা থাকে। এই এরাই কি করে এই কৃষকদের মানে যে গরীব দুখিদের জন্য যে অনুদানগুলি আসছে এঁরা সঠিক ভাবে বণ্টন করে না। নিজেরাই সেই অনুদানগুলো আহ নিজেদের কাছের লোকজনদের দেয়। আবার দেখা যাচ্ছে যে একেবারে তাদের যারা মানে আহ প্রশংশা করে বা তাদের সঙ্গে থাকে, চামচামি করে বাংলা কথায় তারাই পায়। কিন্তু যারা দেখা যাচ্ছে সৎ নীতিবান নীতিকথা সম্পন্ন তাঁরা কিন্তু পাচ্ছে না। গরীব দুখি হলেও তারাই কিন্তু actual পাওয়ার যোগ্য। আহ কিন্তু দেখা যাচ্ছে যে

আমাদের রাজনীতিকর প্রেক্ষাপটের যে অবস্থা এটার দিক থেকে বিবেচনা করলে যোগ্যরা তো যোগ্য স্থানে বসতেছে না। দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারের যে মন্ত্রী আমলারা আছে এটা আমরা লক্ষ্য করলে দেখতে পারি হম যে আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি আছে যিনি বর্তমানে উনি কিন্তু খেলা বিষয়ে কিছুই বোঝে না। ওনার সাথে আমি, আমি যতটুকু জানি আহ খেলার সাথে ওনার কোনও সম্পৃক্ততা নেই। কারণ এই খেলা সম্পর্কিত কোনো বিষয় ঐভাবে জানে না। আর খেলা সম্পর্কিত তথ্য তার মধ্যে বা এধরনের কোনও জ্ঞানও তার মধ্যে নাই।

আর কি ক্রীড়া মন্ত্রীর আর কি ভুমিকা পালন করতেছে। আবার দেখা যাচ্ছে যে বর্তমান যে আমাদের অর্থ মন্ত্রী তার কোনও অর্থনৈতিক জ্ঞান নেই। আবার দেখা যাচ্ছে যে আইন মন্ত্রী সে আইন সম্পর্কিত কোনও কিছুই জানেনা সঠিক ভাবে। আবার দেখা যাচ্ছে যে শিক্ষা মন্ত্রী আহ একে নিয়ে তো বিভিন্ন news report এ বর্তমানে মানে দেখছিসই বা শুনছিস বিভিন্ন সে curriculam vita যেটা change করার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের শিক্ষা মন্ত্রী। তো আমি মনে করি সে ডক্টরেট পাশ করে এসেছেন। তার উচিত সে যে কোনও বিষয় নিয়ে analysis করা thesis করা বা গবেষণা করা। কিন্তু দেখা যাচ্ছে কী? সে এসে শিক্ষা মন্ত্রনালয়ের একটা মানে মন্ত্রী পরিষদের দায়িত্ব নিয়ে নিছে। তো সে তো আর পড়াশুনার আহ মানে আহ curriculam vita তো আরও বুঝতে পারবে না হুট করে। বা কি করা লাগবে না লাগবে সেটা বুঝতে পারবে না। এইখানে কিন্তু একটা যোগ্য ব্যাক্তির বসার কথা যে পড়াশুনা মানে দেশের চলমান পরিস্থিতি বা ছাত্রছাত্রিদের যে হম যে মনোভাব এগুলা তাদের বুঝতে পারবে এরকম কেউ আসে দেখা যাচ্ছে যে সে এইখানে বসতে পারে। কিন্তু না! উম অযোগ্য মানে এইস্থানের জন্য, সে যোগ্য একজন person ঠিক আছে But এইস্থানের জন্য কিন্তু যোগ্য না আমি মনে করি বা অনেকে মনে করে। তো এইজন্যই কিন্তু সে বিভিন্ন সমুখ সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে আমরা সেটা পরিলক্ষন করসি আর কি।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 আহ বইয়ের যে curriculum vita টা মাধ্যম মানে ইয়েতে যেটা তৈরি হয়েছে আমরা দেখি। উম তো দেখা যাচ্ছে এই কারণে তাদের তার বিরুদ্ধে অনেকে অনেকরকম তো আসলে তো এই বিষয় গুলা অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত বা এই বিষয়গুলো থেকে আমরা অনেকে অনেক্রকম ভাবে সতর্ক করতে পারি। তো তুই এই বিষয় গুলা নিয়ে কী ভাবিস? কী মনে করিস? হম সে তো অবশ্যই কারণ এখনকার ছাত্রছাত্রীরা ছোটছোট বাচ্চারা যেগুলা নিয়ে আর কি চাপ নিতে পারবে পড়াশুনার তার থেকে এখন আরও বেশি হইসে আর কি পড়াশুনার চাপ দেওয়া হচ্ছে তাদেরকে।

যে ছোট ছোট বাচ্চাদের যেসব শেখার কথা ছিল সেসব আর বইয়ের মধ্যে পাওয়া যায় না। এখন সম্পূর্ণটাই ভিন্ন রকম হয়ে দাঁড়াইছে। আর আগে যেগুলো ছোট ছোট বাচ্চা ইস্কুলে যেত দুই একটা বই নিয়া আর এখন ছোট ছোট বাচ্চাদের মানে বই নিয়ে যেতে হয় মানে ব্যাগের মধ্যে বই রাখে না এরকম অবস্থা হয়ে দারাইছে। তাদেরকে এখন মানে অনেক প্রেসারে রাখা হচ্ছে আস্তে আস্তে কিন্তু তারা যে শিক্ষাটা পাওয়ার প্রয়োজন ছিল সেটা তারা পাচ্ছে না এখন। এভাবে বাংলাদেশে আর কি আস্তে আস্তে দিকে আগাচ্ছে। যাই হোক । এসব বিষয় নিয়ে কথা বললে অনেক দূরে যাওয়া যাবে। এসব রাজনৈতিক বিষয় নিয়ে বেশিদূর কথা না বলেই ভালো। এখনকার যে সময়টা যাচ্ছে। সে তুই ভালো থাকিস। পরে আর কোনও একসময় কথা হবে।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 ইব্রাহীম সাব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এইতো আছি ভালো। আজকে আমাদের topic হচ্ছে health স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য খাত নিয়ে। ঠিক আছে হ্যাঁ জি জি বুঝছি। আহ আসলে বলতে গেলে বর্তমানে স্বাস্থ্য খাত অনেক উন্নত হইসে আগের তুলনায়। আজ থেকে আরো দশ পনেরো বছর আগের কথা চিন্তা করেন খুব খারাপ অবস্থা ছিল। হে ঐটা তো ঠিক আছে। যুগ এর সাথে তাল মিলিয়ে স্বাস্থ্য খাত উন্নত হইসে অনেক। এটা তো আমরা দেখতে পাইতেছি। আমরা যখন ছোট ছিলাম ঐ সময়ের কথায় বলতেসি doctor ঠিক মতো পাওয়া যাইত না। আর বর্তমানে অনেক গ্রামে অনেক ডাক্তাররা বসার সুযোগ হচ্ছে আপনি দ্রুত চিকিৎসা নিতে পারতেছেন

আগে তো আপনার ডাক্তারের থেকেও ঐ কবিরাজ আছে না হুম, কবিরাজদের আধিপত্য বেশি ছিলো, আপনার হাতুড়ে ডাক্তার, হুম ছিল ছিল থাকলেও এত বেশি ছিলো না আমি

মারা যেত।

available আছে। প্রাথমিক treatment নেওয়ার মতো ডাক্তার আপনার গ্রাম বলেন আর শহর বলেন যেমন আপনিই প্রথম প্রাথমিক অবস্থায় গ্রাম্য ডাক্তার দেখাইলেন এরপর , আপনার উপজেলা শহরে ডাক্তার আছে জেলা শহরে ডাক্তার আছে, আপনি যে কোন রোগের জেলা শহরে উপজেলা শহরে পাঠিয়ে দেয় আর গ্রামে এখন বিভিন্ন community clinic ও আছে এটা এটা দেখছেন কিনা আপনি জানি না

আপানার ঐ যে health আছে না, যে health এর যে ঐ লোকগুলা এরাতো কয়েক দিন পর পর বাড়িতে আসে, আসে আপনার ঐ survey করে মানুষের কি সমস্যা? মহিলাদের বেশি আর কি মহিলাদের খোঁজ খবর নেয় হ্যাঁ আসলে সব দিক দিয়ে এখন আপনার স্বাস্থ্যখাত অনেক উন্নত উন্নত machine ব্যবহারে বিভিন্ন জটিল জটিল কঠিন রোগও ধরা পরে যাইতেছে হ্যাঁ, স্বাস্থ্যখাতের প্রযুক্তির

শুনেন মানুষের যে প্রধান যে মৌলিক চাহিদা যে মৌলিক আপনার যে অধিকার, ঐটার একটা কিন্তু স্বাস্থ্য তো স্বাস্থ্য আসলে একটা দেশকে যদি আপনার টিকিয়ে রাখতে হয় স্বাস্থ্যটা, একটা আমাদের সরকারের উচিত স্বাস্থ্য দিকে আরও বেশি careful হওয়া, আপনার আমাদের ঐযে চিকিৎসা বিভাগের কয়েকটা আপনার আবার কিছু আছে গাফেলতি আছে, যেমন আমাদের এলাকাতে, একটা কথা শুনেন যেমন আমাদের এলাকায় কাউকে যদি সাপে কামড়ায়, ঐটার কিন্তু vaccine আমাদের ঐ উপজেলা শহরে নাই না অতটুকু এখন আগে ঐযে জেলা পরিষদ হাসপাতাল অথবা বিভাগীয় পরিষদ হাসপাতালে যাইতে হবে medical এ হ্যাঁ ঐখানে উন্নত করার দরকার আসলে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 world health organization এর যে একটা তাদের যে numbering বা count করে না, ঐটা অষ্ট আশি number এ আছে, স্বাস্থ্যখাত বিষয়ে

আমি এই যে একটা খবরের মধ্যে পাইলাম আর কি আপনার যেমন এই বিভিন্ন দিক থেকে আসলে স্বাস্থ্যখাত অনেক উন্নত। যেমন আপনার আগে ডাক্তার যারা ছিলো বা কবিরাজ বেশিরভাগ তো আপনার কবিরাজরা চিকিৎসা করতো

এইখানে তারা আপনার ঐ হাত দিয়ে ধরে দেখে যা হইতো তা

মা, এ অনেক মারা যেতো , এখন কিন্তু আপনার ঐ সমস্যাটা নাই যে মানুষ, হ্যাঁ হ্যাঁ অনেক কম, মানে এটা মানে ঐ case গুলা এখন অনেক কম এটা হ্রাস পাইছে, আগে এগুলা, মোটামুটি আর বর্তমানে অনেক জায়গাতে বিভিন্ন সদর হাসপাতালগুলো অনেক উন্নতি হইছে কারণ সেই সদর হাসপাতালে গেছেন কিনা recently নতুন ভবন হইছে, যন্ত্রপাতির অনেক উন্নয়ন হইছে বা প্রযুক্তিগত দিক দিয়ে অনেক উন্নত হইছে এই কারণে হ্যাঁ ঐটা ঠিক আছে সরকারি অনেক হাসপাতালে মোটামুটি এখন উন্নত, তাছাড়া সরকারির পাশাপাশি আমাদের যে private খাতগুলো, private খাতগুলো স্বাস্থ্যের দিক দিয়ে মোটামুটি সচেতন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 hygienic খাবার খাওয়ার প্রতি বেশি ঝুঁকতেছে এবং মানুষ সহজেই আপনার নিজেকে fit রাখে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

না, না না না, যেমন নিয়মিত খাবার খাওয়া, আপনার এই তৈলাক্ত খাবার কম খাওয়া এগুলা আর কি আপনার যেমন এই alcohol জাতীয় কোনো কিছু না খাওয়া, হুম দেখেন নাহ স্বাস্থ্যখাতের উন্নয়ন না হলে এই যে recently আমাদের একটা মহামারী গেলো মোটামুটি আমাদের দেশে অনেক দ্রুত অনেকে vaccine পাইছে, পাইছে নাহ। অনেকে তিনটা dose এ কেটে গেছে অনেক চারটা dose ও দেওয়া হয়ছে, হুম আমাদের দেশ আসলে স্বাস্থ্যখাতে এখন অনেক উন্নত, এটাই তো বলতেছি তবে কিছু কিছু জায়গা এখনো develop করার জায়গা আছে এগুলা আসলে আরও, কিছু কিছু জায়গা এখনও, এগুলা ভালোভাবে নজর দিতে হবে মানে নজর বাড়াইতে হবে কিছু কিছু জায়গায় মানুষই সচেতন নাই আপনার যেমন মানুষ সাধারণ জনগণের নিয়ে জ্বলতে হবে, সচেতনতা আনতে হবে সাধারণ জনগণের যেমন আপনার যখন corona প্রথম মহামারিটা শুরু হয়ছিল তখন মানুষ অনেক সচেতন ছিলো অনেক সচেতন ছিলো অনেকে মোটামুটি, government থেকে বা প্রশাসন থেকে সচেতন হওয়ার জন্য বাধ্য করছিলো তার পর মানুষ সচেতন ছিল এখন দেখেন আবার একই অবস্থা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 ওইসময় খুব মানতো সবাই, আপনার এখন আসলে মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য দরকার সারাদিন যে জীবাণুগুলো, ধুলাবালিগুলো নাক দিয়ে ঢুকে যায় মানুষের রোগবালাই হয়

স্বাস্থ্য বলতে তো স্বাস্থ্যর অনেক প্রকার আছে যেমন মানসিক শারীরিক ঠিক আছে আপনি মানসিক স্বাস্থ্য সম্পর্কে যদি একটু বিষয়ে আমারে জানান, বলতেন। আমি আসলে ঐ ব্যপারে একটু কম জানি, মানে মানুষিক ভাবে মানুষ কিভাবে স্বাস্থ্য, এই ঠিক থাকা যায়? কাজকর্ম বা তার নিয়ম মেনে চললে মোটামুটি মানুসিক ভাবে fit থাকা যায়, দুশ্চিন্তা না করলে অথবা কোনো প্রকার চাপ সৃষ্টি না হইলে মানুষ মোটামুটি মানুসিকভাবে সুস্থ থাকতে পারে যতটুকু জানি আর কি আর যদি আপনার ঐ শারীরিকভাবে যদি সুস্থ থাকতে হয় তাহলে তো আপনার, নিয়মিত ব্যায়াম করতে হবে

হ্যাঁ এগুলা তো আমরা দেখতেছি প্রতিনিয়ত news channel এ তারপর এই ব্যাপারে নিজেদেরকে সাবধান হতে হবে সাধারণ জনগণকে সতর্ক হতে হবে শুধু ঐ প্রশাসন থেকে বা government থেকে এগুলে তো হবে না হ্যাঁ আগে তো জনগণকেই ঠিক হতে হবে নাহলে তো হবে না হুম আমাদের ঠিক হতে হবে আগে তারপর সরকার ঠিক হবে হুম আমাদের তো নিজেরাই ঠিক করতে হবে হুম এটা ঠিক আছে স্বাস্থ্যখাতে যেমন এই যে দেখেন বিভিন্ন medical college বা বিভিন্ন এই যে এই সরকারি হাসপাতালগুলো অনেক উন্নত হইছে

পরিষ্কার আগের চেয়ে। এই প্রত্যেকটা মানুষের শরীরে যে প্রত্যেকটা অঙ্গ আছে না এমন প্রত্যেকটা department আছে যেমন neuro জন্য neuroscience করলো এরপর heart এর জন্য heart এর হাসপাতাল আছে আলাদা, হুম, এরপর এর PG পঙ্গুর জন্য পঙ্গু বিভাগ আছে আলাদা প্রতিটা department এর জন্য প্রতিটা হাসপাতাল আলাদা আলাদা আমি দেখছি জি গেলাম তো তাহলে অনেক উন্নতি হচ্ছে নাহ , আগে তো এরকম ছিলো না শুনুন আপানি যদি আমাকে কিছু advice দেন যে মানে আপনার স্বাস্থ্য স্বাস্থ্য ঠিক রাখার ব্যপারে যদি আপনি আমাকে কিছু tips দিতেন তাহলে আমি উপকৃত হতাম। স্বাস্থ্য ঠিক রাখার tips আসলে নিজের যে দৈনিক কাজগুলা নিয়ম মেপে চলা, নিয়মভাবে খাওয়া, নিয়ম মেপে এই যে কাজকর্ম করা, দুশ্চিন্তা না করা হ্যাঁ তাহলে মোটামুটি স্বাস্থ্য ঠিক থাকবে। প্রতিদিন সকালে উঠে ব্যয়াম করা এর পর কিছুক্ষণ কাজকর্ম করা

হ্যাঁ আমি তো আপনার ঐ আমি কাজেকর্মে ব্যস্ত থাকি তো হ্যাঁ ঐটা ঠিক আছে, এখন আপনার ঐযে আমাদের তো বর্তমানে সমস্যা হচ্ছে যে খাবারের সমস্যা। আমরা ঐ আপনার যে hygienic খাবারগুলা পাইতেছি না সব জায়গায় শুধু সার আর সার, হুম এটা আসলে কিছু করার নাই, এটা নিজের টা নিজে দেখে চলতে হবে দেখে খেতে হবে হ্যাঁ যেমন আপনার বর্তমানে মানুষ অনেক মানুষের ধৈর্যর ক্ষমতা অনেক কম। মানুসিকভাবে আসলে মানুষ সুস্থ নাই অনেক বেশি একদিকে pollution আপনার সবদিকে pollution হুম মানুষ আসলে ঔষুধের কারনেও স্বাস্থ্যখাতে অবস্থা খুব খারাপ এটা এটার জন্য আসলে দায়ী আমরা নিজেরাই তো এটারে ভালো রাখতে হলে নিজেরা আসলে ভালো দিকগুলো মেনে চলতে হবে, এই যে বললাম ঠিকমতো খাওয়া ঠিক মতো ইয়া করা এই যে বাইরে গেলে mask পড়া সময়মতো খাবার খেলে স্বাস্থ্য ঠিক থাকবে হ্যাঁ ঐটা ঠিক আছে, ঠিক নাহ যেমন মানুষ কিছু কিছু মানুষ পর্যাপ্ত পরিমাণে পানি খায় না,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

তবে আমাদের দেশ থেকে আর একটু, বাইরের দেশগুলার চিকিৎসা নাকি আরও আরও উন্নত তো আমাদের দেশও আস্তে আস্তে আগাবে, উন্নত দেশগুলার কাছাকাছি হয়তো একদিন পৌছবে স্বাস্থ্যখাতে এটা day by day উন্নত করবে, এখান থেকে এখন তো আপনার আগে থেকে অনেক উন্নত হইছে আমাদের দেশের, উন্নত হইছে আমাদের দেশের ভালো ভালো private হাসপাতাল আছে অনেকগুলা

হুম ভালো ভালো hospital গুলা আছে ঢাকাতে বা চট্টগ্রামে এগুলা খেয়াল করছি কিনা?